বেশি যেগুলো থাকছে সেগুলো চাই মানে বাজারে বিক্রি করছি তো সেটা একটা Income আসছে হ্যাঁ আর বাড়ির সব থেকে বড়ো কথা হচ্ছে বাড়ির খাবার জল নাই কিন্তু আমরা আহ মানে সবজিটি কিন্তু লাগাই কারণ আহ বাড়িটাও খেতে হবে আর অতো সবজি কিনে খাওয়ার মতো কিন্তু মানে কিনে খেতে গেলে প্রচুর টাকার একটা ব্যাপার থেকে যাচ্ছে

তুমি সেখান থেকে আহ মানে সবজি কিনার টাকাটা বেচে যাচ্ছে খেতে পাচ্ছো উম মানে দুইদিক থেকে হয়ে যাচ্ছে কিন্তু এই দিক থেকে তোর মানে আমার ক্ষেত্রে বলা যাই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 সেটাই সেটা কিন্তু ঠিক তো তোমরা কি সবজি করার মানে এ এ ইচ্ছা আছে মানে তুমি কি চাইছো যে বাড়িতে শাক সবজি লাগবে এই রকম কিছু হ্যাঁ সেটা তো ইচ্ছা আছেই কিন্তু তার মধ্যে যদি বলতে যাই যে আহ আমি যেহেতু অল্প করে লাগিয়েছি আগে সেটা দেখি যদি ঠিক ঠাক ভাবে হচ্ছে ফলটা তো তাহলে লাগাবো না হলে একটা মাটির ব্যাপার থাকে তো মাটিটা ঠিক এটেলও না ঠিক দোআঁশও না যদি বলা যাই তো তো তাই জন্য আরকি আমি ভয় ভয় বেশিটা আরকি লাগাইনি যে ওটা আগে দেখি যদি হয় তারপরে কিন্তু ভালো করে লাগাবো বুজতে পারছো তো আমার কথাটা হুম হুম হুম Actually সব মাটিতে সব আহ চাষ হয় না উম আর Main ব্যাপার হচ্ছে যে এই সমস্ত চাষের জন্য একটু উর্বর মাটি দরকার আর হচ্ছে গোবর সার আর আলাদা যাই গুলো হয় না ওই মাটি গুলো দরকার তাহলে চাষটাও আরকি ভালো হয় আহ ফসলটা আহ ফলটা একটু বেশ উন্নত হয় আর ভালো হয় হ্যাঁ একদমই আচ্ছা তো এইগুলো ধরো মানে মাটিতে যদি বলা যাই ওই আমি মাটিতে চাষ করতে পারছি বা ফল ফুল ফল এইগুলো পাচ্ছি আরকি তো ধর বাড়িতে এই রকম মানে দেখা যাই প্রত্যেকটা বাড়িতে আরকি ছাদে মানে সবাই নই কিছুটা হলেও লাগাই আরকি ফুলের গাছ যে গুলো লাগায় তো ফুলের গাছটা কি আমি ধরো যদি বলা যাই ফুলের গাছটা লাগিয়ে হয়তো বাড়িতে সেটা সাজানোর জন্য রাখতে পারি বা সেটা বিক্রিও করতে পারি তো ফুলের গাছটা কি এইভাবে কোনো লাগা যাই হুম হুম হুম বাড়িতে ফুলের গাছ লাগাতে পারো অসুবিধা নেই এখন তো ফুলের গাছ আহ একটা খুব সৌখিনত্ম একটা ব্যাপার আছে সৌখিন জিনিস আর ফুল সাধারণত পূজা অর্চনার ক্ষেত্রে লাগেই বাড়িতে কোনো ছোটো খাটো অনুষ্ঠান হলে বা বিয়ে सादी লাগলে হম ফুল কিন্তু লাগেই আর উম ফুলটা একটা সোন্দর্জর একটা ব্যাপার আছে আর যদি মনে করি যে না ফুল অতিরিক্ত হচ্ছে অনেক বেশি হচ্ছে সেক্ষেত্রে তুমি ফুলটা বিক্রি করে আহ দুটো টাকা রোজকারও করতে পারবে

হ্যাঁ ওই জন্য ভাবছিলাম যে ফুলের গাছ আরকি উম যদি মানে টবের মধ্যে সেটা যদি লাগাই ছাদে আরকি সেটা কি হবে হ্যাঁ অবশ্যই হবে ফুলের গাছ টবের মধ্যে লাগালে অবশ্যই হবে শহরের অনেকেই আছে মানে শহরের বাড়িগুলোতে দেখবে যারা মাটি নেই বা হয়তো জায়গা হয়তো একটু সমস্যা আছে তারা টবের মধ্যে ফুলের গাছটা লাগাই আর আহ টব তো অনেক রকমের পাওয়া যাই ছোটো বড়ো বিভিন্ন রকমের টব এখানে পাওয়া যাই তো টবের মধ্যে লাগলেও হবে তবে গোবর সার দিয়ে লাগাতে হবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে মানে এটাতে হ্যাঁ হ্যাঁ বলো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

হ্যাঁ হ্যাঁ বুজতে পেরেছি তাহলে মানে আহ যদি বলা হয় যারা আরকি ফুলের চাষ করে তাদের সঙ্গে কি মানে আহ যোগাযোগ করি তারা কি বলতে পারবে না মানে কি ভাবে কি করতে হবে কি ভাবে লাগাতে হয় ফুলের গাছ বা কি ভাবে ফুল সেটাতে বড়ো বড়ো ফুল হয় গাছটাতে এটা তো তারা তো বলতে পারবে তাই না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

আ~মানে কোন মাটি বালি মাটি আছে বেলে মাটি আছে কোন মাটিতে কোন ফুলের গাছ তা হয় এতো একটা ব্যাপার আছে তাই না সব মাটিতে স~মানে ফুলগাছ হয় আরকি হ্যাঁ হ্যাঁ এটাও একটা ব্যাপার আছে তবে বেশি ফুল বশির ভাগ ফুল গাছে কিন্তু ওই যে তোমার গোবর সারওলা মাটিতেই কিন্তু বেশি ভালো হয় লাল মাটিতে কিন্তু ফুল গাছ তা হয় না

আহ এ ওই হুম ফুল গাছ হুম ফুলগাছটা আরকি Basically ওই গোবর সারওয়ালা মাটিতে লাগালে তো উম ভালো হয় আরকি

যে ছোটো ছোটো পাখি গুলো দেখা যেতোনা আগে তোমার মানে মনে আছে নাম গুলো হয় তো আমার মনে নেই ছোটো ছোটো রঙবে রঙের পাখি থাকতো না অনেক রকম চড়ুই পাখির মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো ওই রকম কি কোনো মানে মানে গাছ

বলছিলাম যে আহ দেখো ফুল গাছ লাগালেতো আহ অনেক রকম পাখি আসবে ধরে রাখো যে তোমার আহ মৌমাছি আসবে হুম তো এরা কিন্তু যখন ফুল টুল হবে তখন মধু খাবার জন্য কিন্তু এরা কিন্তু ঘোরাফিরা করবে বা আসবে তো যদি লাগাও এদের পক্ষেও কিন্তু একটা সুবিধা

মধু খেতে গেলে তো ফুল লাগবে হ্যাঁ সেটা তো অবশ্যই আচ্ছা আমি ভাবছিলাম যে আমারি একটা ঠিক বন্ধু আছে তো ও আরকি চাষ করে ঠিক আছে তো ওর জমি ভাবছিলো যে ও একই চাষ করতে পেছে না জমিটা হয়তো অনেকটা বড়ো তো আমি ধরো জমিটাতে চাষ করবো ভাবছিলাম কিন্তু সেখানে তো আমি Time দিতে পারবো না যেহেতু আমি চাকরি করি তার ক্ষেত্রে আমি ভাবছিলাম একটা লোক রাখবো এখানে কি লোক রাখলে Benefit আসবে না আসবে না এটা তোমার কি মনে হয় যেহেতু তুমি চাষ করে এই বিষয়ে একটু knowledge আছে তাই জিজ্ঞাসা করছি

যদি তুমি অন্য কাজ করো অন্য কাজের সঙ্গে সঙ্গে এই কাজটা করবে তাহলে তো একটা মানে একটা পরিশ্রমীক একটা ব্যাপার হয়ে গেল অনেক খাটনিরও ব্যাপার আছে চাষ করতে তো সেই ক্ষেত্রে তো লোক লাগবেই তোমাকে লক রক্তই হবে আর লোক না রাখলে তুমি একা উম একার পক্ষে সম্ভব নই আর এ যদি লোক রাখো তাহলে উম হ্যাঁ Profit আছে Profit তো থাকবেই Profit না থাকলে লোকে কি আর এমনি চাষ করে হ্যাঁ আচ্ছা আচ্ছা বুজতে পারলাম তাহলে আমি আমার কথার মানেটা হচ্ছে কথা বলার মানেটা হচ্ছে এটাই যে যদি লোক রাখি তো আমার তো Profit হলে কিছুটা অন যদি আসে তাহলে ভালো যদি না আসে তাহলে তো আমি বেকার টাকা নষ্ট করে

হুম হুম হুম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

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা কথা বলছিলাম যে তোমার ওই আহ যেমন আপেল বেদানা এই গাছ গুলো হয় তো চেনো তো এই গাছ গুলো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 তো বলছিলাম আমাদের আপেল বিশ্বাসতো কিছুটা Kashmir এ বিখ্যাত বা হয় ঐখানে আরকি ওই জায়গাতেই তো আপেল গাছটা কি আমাদের এই দিকে বা আমাদের এই খানে যদি লাগানো যাই সেটাকি হবে না আমার মতে হবে না কারণ আপেল এর জন্য উর্বর আমাদের এই খানকার মাটি নই আপেলের জন্য যেখান আহ ধরে রাখো KashmirKashmir এর জন্যই আপেল কিন্তু যেমন বিখ্যাত বা একটা seasonally ব্যাপার থাকে কারণ ওই খানকার আবহাওয়া আর আমাদের এই খানকার আবহাওয়া তো দিন রাত তফাৎ কারণ আহ আমাদের এই খানে আহ আপেল গাছ লাগলেও হয়তো আপেল না হতে পারে বা ছোটো খাটো হতে পারে হ্যাঁ এই জিনিস গুলো কিন্তু হয় আর সাধারণত আমাদের এই দিকে যেই ফলগুলো হয় সেই ফল গুলোতো আহ অন্যকোথাও নাও হতে পারে বা অন্য কোথাও অনেকরকম হতে পারে তো সেই রকম একটা ব্যাপার আপেল kasmir এ যেমন হয় তো সে আমাদের এই খানে আহ সেই রকম ফলটা না হতে পারে আচ্ছা আচ্ছা বুজতে পারলাম তাহলে এই রকম ধরো মানে এটাও হতে পারে আমার মনে হচ্ছে তাহলে তুমি যেমন বললে হবে না তাহলে আমার মনে হচ্ছে এটা যে Kasmir এ যেহেতু সব সময় ঠান্ডা আবহাওয়া টা ঠান্ডা ওই খানে সব সময় ঠান্ডায় থাকে আরকি যদি বলতে যাই তো তাই জন্য মনে হয় আমার মনে হচ্ছে আপেল গাছটা কিন্তু ঠান্ডা মধ্যেই কিন্তু হয় আরকি তাই না হুম হুম হুম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 গরম পরে বর্ষা ও হয় হ্যাঁ আবার ঠান্ডাও পরে তো আমাদের এই খানে Weather তা একটু অন্য রকমের আহ সব রকমের Weather আমাদের এইখানে পাই কিন্তু Kasmir এ তো শুধু মোটামুটি ঠান্ডায় থাকে বরফি থাকে আর ঠান্ডার দিনেতো আরোই ঠান্ডা থাকে মানে পুরো বরফে বরফ হয়ে যাই November, December, January, February এই সমস্ত দিন গুলোতে একদম একদম তাহলে আমার মতে তাহলে যদি বলা যাই তাইলে ওই গাছটা যদি না লাগিয়ে ধরো আরেকটা যেমন কথা বলেছিল বেদানা গাছ বেদানা গাছটা কি মানে কোন জায়গায় হয় একটু তোমার জানা আছে মানে কোন মানে যেমন শিকিত হওয়া যেমন আমি যে বললাম kasmir এ যেমন আপেলটা হয় বেদানাটা কি উম মানে কোথায় হয় আমাদের এই দিকে যদি লাগানো যাই তাহলে সেটাকি হবে

চোখে কি পরেছে মানে তোমারকি চোখে পড়েছে গাছটি খুব কমই আরকি না না আমার চোখে বেদানা গাছটি পড়েনি আরকি তো সেটাই বলছিলাম যে সেখানে কিন্তু দেখি হ্যাঁ হ্যাঁ বলো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

আহ অনেক রকম নাম বলে তো সেটা ভালো নাম সীতা ফল আরকি তো এই এই ফল গুলো কিন্তু পাওয়া যাই আর এই ফলটা কিন্তু খুবই সুস্বাধু খুবই মিষ্টি আরকি হ্যাঁ হ্যাঁ বুজতে পেরেছি আতা বলতে তুমি কি যেটা বলতে চাইছো যে যার মধ্যে ছোট ছোট বীজ থাকে আরকি কালো কালো টাইপের তার উপরে একটু মানে খাওয়ারই ফল আরকি ওটাই তো হুম হুম হুম হুম হুম ওইটা ওইটা ওই টাকেই ভালো কথাই সীতা ফল বলে আর উম গ্রাম্য ভাষায় আতা ওটাকে বলে তো ওই তা কিন্তু খাওয়ার পক্ষে খুব উপকারী আর এই গাছটা কিন্তু Oxygen এর জন্য খুব আরকি ভালো গাছটা প্রচুর Oxygen দেয়

আর ওই গাছটা আস্তে আস্তে এখন দেখতে খুব কম পাওয়া যাই আমাদের যেকোনো জায়গায় একটু কম দেখতে পাওয়া যাই গাছটা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

হুম তাহলে যদি ওই গাছটা লাগানো যাই ধরো তাহলে হবে তো আমাদের এই মানে এই মাটিতে হুম হুম হুম আমাদের এই খানে হবে এই গাছটা আমরা লাগাতে পারলে এই গাছটা হবে আর উম মানে এটাতো আমাদের এইখানকারী গাছ মনে করো যে উম আমরা যদি লাগাই বা চাষ করি এটার কিন্তু ওনাকে আছে যে এটা কিন্তু চাষ করে মানে অনেক চাষিরা আছে এই যে সীতা ফলটা কিন্তু ওনাকে আছে যে দুই বিঘা তিন বিঘা Area জুড়ে মানে এই গাছটা কিন্তু লাগিয়ে দেয় আর চাষ করে সেটা Market এ কিন্তু ভালো দাম সেই ফলটা কিন্তু Market এ আশি টাকা নব্বই টাকা একশো টাকা Kg হিসাবে বিক্রি হয় তাই নাকি এই বিষয় হুম শহরের দিকে তো আরো ভালো দাম শহরের দিকে তো আহ শহর মকর শহর এলাকাটাই এই সীতা ফলের দাম অনেক দেড়শো টাকা দুশো টাকা কি~কিলো কিন্তু গ্রামের লোকেরা তো অতো দাম দিয়ে খাই না বা কেনে না ওর ওই ওই ফল টা তো তোমার আহ কারণ ওই গাছটা যেখানে সেখানে জঙ্গলেও পাওয়া যাই জঙ্গলেও হয়ে যাই এমনি এমনি হয়ে যাই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

ওর কোনো যত্নের কোনো উহ অভাব নেই বা যত্ন নিতে হয়না অতো দিয়ে হয়ে যাই আরকি আচ্ছা বুজতে পারলাম তাহলে ওই গাছটা যদি লাগাতে চাই কথা বলা হয় তাহলে উ গাছটা তো আমার অতটা যত্ন হবে না যে প্রত্যেক দিন সেটাতে জল দেওয়া বা মাসে মাসে সেটাতে সার দেওয়া বা কিছু এই রকম কিছু ব্যাপারনা তাই না হুম হুম হুম এই রকম কোনো ব্যাপার নেই

নিয়ে তারপরে বোলো তাহলে যে আহ

হ্যাঁ বলছিলাম যে তাহলে তুমি আহ সবজি টোবাজি তো চাষ করছো নাকি কম বেশি করে হ্যাঁ সবজির কথা যদি বলা হয় দেখো আহ প্রথমত তোমাকে যেমন বললাম আমি সবজির কথা যে সবজি যদি লাগাতে যাই প্রথমত আমাকে সেটা মানে যেহেতু আমার সেটাতো আমি কোনো মানে জমিতে চাষ করছি না যেহেতু বাড়ির মধ্যে সেই জায়গার মধ্যেই তো সেটা কোনো ইয়ে যদি বলা হয় এটেল মাটি না সেটা কোনো দো আর যদি বলি বালি মাটিও না এই রকম একটা ব্যাপার তো সেই মাটিতে তাই অল্প করে লাগিয়েছি দেখি যদি হচ্ছে আরকি অল্প করে লাগিয়েছি যদি হয় ভালো হবে সবজি মানে যদি Hundred percent এর মধ্যে ধরা যাই Fifty percent বা sixty percent হচ্ছে তাহলে সার টার দিয়ে উম কিন্তু আবার কিন্তু পরবতীতে লাগাইবো যদি হয় তাহলে বুজতে পারলে তো ও আচ্ছা আচ্ছা হুম তুমি চেষ্টা করে দেখো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

তোমার একটু Help হবে বাড়িতে সবজি কিনতে হবে না বা

তোমার খরচ টা একটু Save হবে তাই না হ্যাঁ হ্যাঁ একদম দেখো দেখো মার্কেটে যদি এখন সবজি কিনতে যাই যেকটা পল ধরো আমি লাগিয়েছি But সেখান থেকে ফল আসছে না তো তার থেকে দেখ Market এ যখন কিনতে যাই তখন এক একটা সবজি তে দেখি আমি প্রত্যেকটা সবজি টমেটোর কোথায় যদি বলি দেখো টমেটো কিন্তু যারা বাড়িতে লাগাই তারা যখন উঠায় আরকি তার Color তা কিন্তু খুব অটোটা লাল হয়না কিন্তু তুমি একটা Market এ টমেটো টা কিনতে যাবে কিন্তু Color টা দেখবে একদম লাল টুকটুকানি মানে আমাকে মনে হচ্ছে এটা পুরোটোই মানে আহ হয়তো কোনো যদি বলা হয় যে আহ জোড়া বেশিটা Use করা হয়েছে আরকি যেটা মাটির ক্ষেত্রে Use করা হয় না হলে কোনো Chemical দিয়েছে তাই এত Color ফুল হয়েছে না এই রকম একটা টমেটু একটা বাড়িতে লাগানো জমিতে লাগানোর মধ্যে এতটা কেন Differant হবে তাই না হুম হুম হুম সেতো অবশ্যই কারণ একটা আহ সারের বাপের থাকে খওয়ার খাদ্যের ব্যাপার থাকে একটা গাছ লাগাতে গেলে তো তার পরিমান মতো খাদ্যের দরকার হ্যাঁ তো সেই সমস্ত খাদ্য গুলো যদি Protein ভিটামিন যদি না পাই Nutrition যদি না পাই তাহলে গাছটা কি সাবলম্বী হবে আর সেই গাছ যদি সাবলম্বী না হয় তাহলে তো তার ফুল ফল তো ওই রকমই হবে উম ফুল ফল ওই রকম ভাবে দিতে পারবে না বা সেই রকম ভাবে না তো এটা একটা মাটির বা খাবারের একটা ব্যাপার থাকে যে খাবার ঠিক ঠাক হলে এই সবই মোটামুটি ঠিক ঠাক হবে একদম একদম তো তাই জন্যই দেখো আহ মানে তুমি ভাবো তাহলে এখানে একটা দোকানে Different যে রকম আলাদা পুরো মানে pre-fund টাই আলাদা Color টা যেহেতু পুরোপুরি লাল টাইপের Color তো

খাওয়ার থেকে সেটা বাড়িতে চাষ করা প্রত্যেকটা মানুষের অল্প হলে সেটা লাগিয়ে মানে সেখান থেকে খাওয়া টা সব থেকে ভালো শরীরের পক্ষে হুম সে অবশ্যই সেটা কিন্তু ঠিক সেটা ঠিক আর সেটাতো হবেই আচ্ছা তাহলে অনেক কথা হলো আজ কে তাহলে কোনো পরে কোনো সময় Call করবো আবার কথা হবে আজকে রাখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো কথা বলবো

আচ্ছা বেশ ঠিক আছে excel এ marksheet তৈরী করার জন্য প্রথমে school college ওর university নাম লিখবে তোমাদের বোঝানোর suppose আমি এখানে লিখছি রাজা computer academyschool college আর university নাম দেওয়ার পর নিচে ওখানে address দেওয়া যাবে তো title গুলা আমি এখানে একবার type করে নিচ্ছি দ্যাখো এখানে আমি title দিয়ে নিয়েছি প্রথমে লিখেছি serial number তারপর লিখেছি name তারপর subject এর নাম লিখেছি English math science bengali তারপর আমরা যেই তিনটে বের করবো total আমরা বার করবো সেইজন্য total লিখে নিয়েছি তারপর percentage লিখেছি তারপর grade এই তিনটে জিনিস আমরা বার করবো total percentage এবং grade এবার প্রথমেই serial number type করে নিয়েছি তোমাদের এর আগেও দেখেছি serial number প্রথমে এখানে লিখলাম one তারপর নিচে এখানে লিখলাম two তারপর এখানে তুমি এ দুটো select তারপর এখানে cursor নিয়ে আসবে cursor নিয়ে এসে এবার যত তা তুমি নিতে চাও সেখানে নিয়ে আসে mouse এর left button চেপে ধরে scroll করে নিয়ে আসবে তারপর ছেড়ে দেবে এখানে দশটা student এর নাম নেবো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 এখানে তোমাদের বোঝানোর জন্য আমি প্রতিটা subject এ Student কিছু random marks নিয়ে নিয়েছি দেখো আমাদের এখানে demo data তৈরি হয়ে গেছে এবার আমরা প্রথমে এখানে total বার করবো so total বার করার প্রথম নিয়মটি হলো যে প্রথমে তুমি সবকটি marks এর cell গুলি select করে নেবেন select করার পর তুমি extra blank cell select করলে যেটাকে total যে title রয়েছে সে blank cell টি select করে নিয়ও select করার পর তারপর তুমি এখানে auto sum এর option দেখতে পাচ্ছি এর ওপর click এর ওপর click করলে দ্যাখো automatically কিন্তু এখানে এই চারটি subject এর total এখানে চলে এসেছে first student এ total বার করার পর বাকি student এর total বার করার জন্য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 scroll করে ছেড়ে দেবে দ্যাখো বাকি student এর total গুলো কিন্তু এখানে আমার automatically চলে আস তোমাদের manually হবে সমস্ত কিছু করতে হলো এছাড়া এর আরেকটা নিয়ম আছে control head করে আমি প্রথমে এটা মুছে নিচ্ছি এর আরেকটা নিয়ম হচ্ছে তোমাকে scroll ও করতে হবে না তুমি mouse এর cursor টি এখানে নিয়ে আসবে cursor নিয়ে আসার পর যে plus চিহ্ন তা দেখতে পাচ্ছ এবার এখানে তুমি mouse তাকে double click করবে এখানে দ্যাখো আমি double click করলাম এবার বাকি student এর total marks কিন্তু automatically show হচ্ছে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 সেই video টিতে খুব সহজেই আমি তোমাদের শিখিয়েছি যে excel কি করে formula ব্যবহার করতে হয় সেই কারণে same জিনিস আমি দ্বিতীয় বার তোমাদের দেখাচ্ছিনা কেউ যদি video টা না দেখে থাকো তাহলে এখানে right side corner এ i button দেখতে পাচ্ছ ওর ওপর click করে তুমি video টি দেখে শিখে নিতে পারো অথবা এই video টির নিচে description আমি link দিয়ে দিবো formula video টি কেউ যদি video টি না দেখে থাকো তাহলে তুমি সেই link এর উপর click করে video দেখে শিখে নিতে পারো এবার আমরা percentage বার করবো এখানে সবার প্রথমে আমরা first student এর percentage বার করবো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 select করার পর এখানে তোমাকে division sign দিতে হবে division sign দেওয়ার জন্য তুমি keyboard এর keyboard back slash press করবে division দেওয়ার পর এখানে আমাদের total marks দিতে হবে যে এই ক্রমে total marks কত ছিল এখানে suppose ধর প্রতিটি subject এ one hundred total marks ছিল

কেননা percentage সবসময় one hundred এর উপরেই বাড়বে ওটা সেখানে one hundred লিখে দিলাম one hundred লেখার পর তুমি enter press করবে keyboard এ enter press করলাম দেখো এখানে first student এর percentage কিন্তু এখানে চলে এসেছে বাকি student দেড় percentage বার করার জন্য তোমাকে আবার প্রথম থেকে same একই জিনিস করতে হবে না তুমি first student এর percentage টা আসবে এখানে আসার পর তুমি এখানে mouse এর cursor টা নিয়ে আসবে cursor টা নিয়ে আসলে এখানে একটি plus sign দিতে হয় এবার তুমি এখান থেকে mouse এর left button চেপে ধরে তুমি scroll করো শেষ student পর্যন্ত ছেড়ে দেব দেখো এখানে automatically কিন্তু বাকি student দের percentage চলে আসে এছাড়া আরেকটি উপায় আছে যে আর একটা উপায় রয়েছে তুমি ওখানে cursor টা নিয়ে আসলে plus চিহ্ন টা দেখতে পাচ্ছ ওখানে তুমি double click করো দেখবে automatically কিন্তু বাকি student এ percentage show করছে তুমি তখন manually ওখান থেকে সমস্ত কিছু করবে সেই ভাবে friends খুব সহজেই তুমি percentage বার করতে পারবে এবার আমরা studet grade বার করবো grade বার করার জন্য তোমাকে কিছু condition বুজতে হবে যেরকম keyboard এর তুমি shift চেপে ধরে fullstop এর ওপরে press করবে এখানে দেখো যে sign আসলো ওটাকে বলাহচ্ছে greater than এটাকে বলাহচ্ছে greater than এখানে আমি লিখেদিচ্ছি so এই sign তাকে বলাহচ্ছে greater than কেমন keyboard এর shift চেপে ধরে তুমি কমার ওপরে press করবে এখানে যে sign টি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় less than আমি তোমাকে লিখে দিচ্ছি এটাকে বলাহয় less than যদি তুমি computer বোঝাতে যাও যে যাদের marks eighty থেকে বেশি তারা a plus grade পাবে তখন তুমি greater than sign টি দেবে greater than sign দেওয়ার পর তোমাকে এখানে marks ও দিতে হবে যে যেই marks আমি বেশি তুমি a plus grade দিতে চাও suppose আমি এখানে দিয়ে দিলাম eightyso এবার computer বুজবে যে eighty এর বেশি যাদের marks তাদের a plus grade এখানে কিন্তু eighty marks টি count হবে না বা eighty পর্যন্ত count হবে না eighty one থেকে শুরু করে যত বেশি marks হবে তাদের কিন্তু computer a plus grade দেবে same একই ভাবে তুমি ধরো এবার computer বোঝাতে চাও যে seventy থেকে কম যে সব student marks পেয়েছে তাদের b grade দেওয়া হবে তার জন্য তুমি এখানে less than sign হবে less than sign হওয়ার পরে এখানে তুমি marks তো দিয়ে দেবে এখানে আমি দিয়ে দিলাম seventy তাহলে এর ফলে কি হলো computer seventy count করবে না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 এর ফলে কি হলো যাদের marks eighty এবং eighty এর থেকে বেশি এখানে eighty ও count হবে এবং eighty থেকে বেশি marks ও count হবে এবার আমরা সে condition তাকে computer শেখাবো same একই ভাবে আমরা এখানে less than sign হবে less than sign হওয়ার পর এখানে equal দেব equal দেওয়ার পর এখানে seventy দিয়ে দিলাম so এবার computer এখানে seventy count করবে এবং seventy থেকে কম যত গুলা marks রয়েছে সব গুলা count করবে তারপর আমরা যেই condition দেবো computer এ সেরকমই করে এবং finally আমরা দিয়ে দিবো যে equal equal এখানে দিয়ে দিলাম so যাদের eighty তাদের যে condition আমরা দেবো সে conditioncomputer করবে তোমাদের পাঁচটি condition কিন্তু ভালো মতন বুজতে হবে তুমি যদি greater than বোঝাতে চাও computer কে তারজন্য তোমাকে greater than sign দিতে হবে এবং তারপর তুমি যে marks টি দিতে চাও সেই marks টি তোমাকে দিতে হবে তুমি যদি less than বোঝাতে চাও তাহলে তোমাকে এই sign টি দিতে হবে এই sign টি দেওয়ার পর তোমাকে marks এ দিতে হবে তারপর তুমি যদি greater than plus equal বোঝাতে চাও তারজন্য তোমাকে greater than দেওয়ার পর তোমাকে equal দিতে হবে তারপর তোমাকে marks এবং তুমি যদি less than তারপর equal দিতে চাও তাহলে less than sign দেওয়ার পর তোমাকে equal sign দিয়তে হবে তারপর তোমাকে marks দিতে হবে এবং তুমি যদি equal দিতে চাও তাহলে equal sign দিবে equal sign দেওয়ার পর তোমাকে marks দিতে হবে so grade এ formula apply করার জন্য তোমাদের এই পাঁচটি condition মনে রাখতে হবে এবং আমরা grade বার করবো grade বার করার জন্য আমাদের formula use করতে হবে formula টি হলো প্রথমে তুমি equal দেবে equal দেওয়ার পর তোমার এইগুলো আর নাম লিখতে হবে

select করার পর তোমাকে এখানে sign দিতে হবে এবার এখানে আমি দিয়ে দিবো greater than এবং equal greater than equal sign দেওয়ার পর এখানে আমি কত marks দিতে চাই এখানে আমি দিয়ে দিবো এবার marks marks টি হচ্ছে eighty অর্থাৎ এর মানে হলো যে h four cell eighty ইর থেকে বেশি অথবা eighty সমান হলো কি হওয়া উচিত এবার এখানে আমাদের candition টি দিতে হবে candition দেওয়ার জন্য তুমি প্রথমে coma sign দেবে coma sign দেওয়ার পর তুমি double inverted প্রথমে এইগুলা sign দেবে double inverted sign দেওয়ার পর তুমি যেখানে value দিলে যে এখানে কি হবে এখানে value আমি এখানে দিয়ে দিলাম grade যে a plus a plus দেওয়ার পর তুমি এখানে আবার double inverted দিয়ে এটা close করে দিলে অর্থাৎ এর মানে হলো যে h four seal টি যদি eighty ইর বেশি অথবা eighty ইর সমান হয় তবে তারা a plus grade পাবে এটি তোমাদের মনে রাখতে হবে যে তুমি যে grade টি show করতে চাও সেটি কিন্তু double inverted আর মধ্যে তোমাকে রাখতে হবে এখানে দেখো আমি a plus grade show করতেছি সে জন্য আমি a plus grade তা কিন্তু double inverted এর মধ্যে রেখেছি এবার student এর percentage eighty ইর কম হলে কি হওয়া উচিত তার জন্যে আমাদের আরেকটা candition দিতে হবে তো সেটি দেওয়ার জন্য প্রথমে তোমাকে coma sign দিতে হবে এখানে coma sign দিয়ে নিলাম coma sign দেওয়ার পর এবার এখানে তোমাকে formula টির নাম লিখতে হবে এখানে তোমাকে equal দিতে হবে না equal তুমি প্রথমেই একবার দিয়ে দিয়েছো এবার এখানে আমি formula টির নাম দিয়ে দিবো if if দেওয়ার পর তারপর তুমি first backet open করবে first backet open তুমি আবার percentage seal টি select করে নিলে select করার পর আবার এখানে আবার আমরা greater than sign দিবো তারপর equal sign দেব এবার আমরা seventy লিখবো এখানে seventy লিখলাম seventy লিখার পর এবার আমরা coma sign দেব coma sign দেওয়ার পরে আবার কি হয় উচিত কি grade পাওয়া উচিত সে grade দিবো এবার আমরা এখানে grade দেওয়ার জন্য প্রথমে তুমি inverted comma দেবে inverted comma দেওয়ার পর এবার এখানে grade টি তুমি দেবে এবার এখানে আমি grade দিয়ে দিলাম a a grade দিয়ে দিলাম তারপর তুমি inverted comma দিয়ে এটা closed করে দিলে এর মানে হলো যদি h four seal seventy সমান অথবা seventy থেকে বেশি marks হয় তবে সে a grade পাবে এবার আমরা condition দেব যে যেসমস্ত student seventy থেকে কম percentage পাবে তাদের কোন grade পাওয়া উচিত তার জন্য প্রথমে তুমি এখানে comma sign নিয়ে নেবে comma sign দেওয়ার পরে এখানে তুমি formula র নাম লেখবে if if লেখার পর first bracket open করবো first bracket open করার পর এখানে তোমাকে percentage cell select করে নিতে হবে select করার পর তুমি এখানে greater than sign দেবে greater than sign দেওয়ার পর equal sign দেবে equal দেওয়ার পর এবার এখানে আমরা marks দিয়েদেবো এখানে দিয়ে দিলাম sixty sixty দেওয়ার পর এবার আমরা condition দিবো যে কোন grade তার জন্য তুমি comma sign দিয়েদিলে comma sign দেওয়ার পর এবার এখানে double inverted comma দিয়ে প্রথমে open করবো তারপর এখানে grade দিয়েদিবো grade এখানে suppose দিয়ে দেবেন এখানে b b দিয়ে double আবার double inverted comma এর মধ্যে দিয়ে close করে দিই এর মানে হলো h four cell sixty থেকে বেশি অথবা sexty এর সমান যদি হয় তবে সে b grade পাবে

same একই ভাবে এই condition গুলো আমি একখানে দিয়ে দিচ্ছি এখানে আমরা যে condition টি দিয়েছি এর মানে হলো যে h four cell যদি fourty সমান অথবা fourty থেকে বেশি হয় তবে সে b grade পাবে এবার যে সমস্ত studentfourty কম percentage পাবে তাদের কোন grade দেওয়া উচিত সে condition same একই ভাবে একমি দিয়ে দিবো এই condition তীর মধ্যে দেখো আমি এখানে greater than পরিবর্তে এখানে less than sign ব্যবহার করেছি অর্থাৎ এর মানে হলো যদি h for cell এর যে percentage টি রয়েছে এটি যদি thirty nine এর কম অথবা thirty nine এর সমান হয় তবে সেই student টি fail করেছে ওপরে যত গুলো bracket আমরা দিয়েছিলাম প্রতিটি bracket আমরা আমাদের close করে নিতে হবে এখানে দ্যাখো প্রতিটি bracket এর colur আলাদা আলাদা রয়েছে এর ফলে আমরা বুজতে পারবো যে কোন bracket closed হয়েছে এবং কোন bracket closed হয়নি এখানে আমরা ছয়টি bracket open করেছিলাম so ছটি bracket এবার আমাদের close করে দিতে হবে দেখো আমরা এখানে bracket close করে দিয়েছি bracket close করে দেওয়ার পর তুমি enter press করবে এখানে আমি enter press করলাম দেখো এখানে grade চলে এসেছে b grade তুমি কি condition দিয়েছো এমন কি formula use করেছ সেটা তুমি যদি দেখতে চাও এখানে তুমি দেখতে পাচ্ছ এই formula bar এ এখানে দেখো আমাদের condition টি এখানথেকে তুমি দেখে নিতে পারো এবার বাকি student দেড় grade বার করার জন্য তুমি এখানে first student এর যে grade টি বার করেছো এখানে তুমি click করবে click করার পর এখানে তুমি cursor তা নিয়ে আসবে cursor নিয়ে আসার পর যে plus sign টি দেখতে পাচ্ছ এবার তুমি mouse এর left button চেপে ধরে scroll করে শেষ student পর্যন্ত নিয়ে যাবে তারপর ছেড়ে দেবে দেখো এখানে কিন্তু automatically কিন্তু grade গুলো চলে এসেছে এছাড়া আরেকটি উপায় রয়েছে যে তুমি এখানে mouse এর cursor নিয়ে আসবে cursor নিয়ে আসার পর তুমি এখানে dobule click করবে dobule click করলে দেখো এখানে automatically কিন্তু বাকি student grade গুলো show হচ্ছে তোমাকে এবার প্রথম থেকে কোনো কিছু করতে হবে না formula use করার benefit টি হলো যে তুমি কোনোরকম data যদি change করো তোমার কিন্তু end result যে হয়েছে এই end result গুলি কিন্তু automatically change হবে তোমাকে manually change করতে হবে suppose আমি এই student এখানে fifteen marks রয়েছে এটা আমি বাড়িয়ে sixty eight করে দিচ্ছি এখানে আমি sixty eight করে enter করে দিলাম এবার দেখো automatically কিন্ত তার percentage